সেই সুন্দর একটা জাগাও ভালো মতোন দেখতে পাচ্ছি বা এখানের রাস্তাটা অনেক দূরে বা একটা গ্রামে যাওয়ার মতো পথ বানিয়ে দিচ্ছে .

মনে হচ্ছে জাগাটা অনেক সুন্দর.

হাতিটাকে পুজোর করে টরে মনে হচ্ছে নদীতে স্নান করতে নিয়ে গেল.

তো দেখতে অ-অনেক বড়ো দোকানও লাগতেসে তো অথবা দুই একটা বসার জন্য সি-সিটও আসে মোবাইলও দেখতে পাচ্ছি অনেক হাইফাই দোকান লাগতেসে এসিও আছে .

সন্ধ্যাবাতি দিচ্ছে অনেক বা এখানে অনেক ছেলেও আমি দেখতে পাচ্ছি এখন.

সন্ধ্যাবাতি দিচ্ছে অনেক মজা করতেছে এটা করতাসে ওটা করতাসে ছবিটি দেখে অনেক সুন্দর লাগতাছে .

তো জানি না কোস কোর্স কোথায় গেসে তো ফটো টা দেখতে অনেক সুন্দর লাগতেসে কেন কিয়া এ আজীবনে ছাত্র এত পড়াশোনা করে আমি ভাবতে পারি না।

ও তার সামনে দেখ-দেখতেছি কয়েকটা মেডেল পড়ে আছে এখানে কুম্ফু মনে হয় এদের এরা করে .

এটাও একটা প্রাইমারি স্কুল এখানে দেখতে পাচ্ছি আমি স্কুলটি অনেক ভালো হয়েছে .

একটা অনেক বড় গাছ রয়েচে ফটো -টা দেখতে অনেক ভালো দেখতে পাচ্ছি আমি।

ফটোর মধ্যে আমি দেখতে পাচ্ছি এটা একটা মনে হচ্ছে পেপার ছা-ছাপানোর জন্য মেশিন .

এটা তো একটা অসাধারণ জিম যেখানে দেখতে পাচ্ছি আমরা বা আমাদের ছেলেগুলা যায় বডি ফিটনেস ঠিকঠাক করে অনেক হেলদি কিছু শেখে .

তো দেখতে পাচ্ছি অনেক দাদা-দৎ ভাইগুলো এখানে জিম করতেসে .

এখানে আমি দেখতে পাচ্ছি ইয়োগা সেন্টার ।

ফোটোটা দেখতে অনেক সুন্দর হয়েছে।

সমুদ্রের কিনারে মাছের দোকান সেম সেরকম ঐরকমই লাগতেসে কি মাছের দোকানই হবে এটা.

এটা হল আমাদের মসজিদ যেখানে আমরা শান্তভাবে নামাজ পড়ি শিষ্টভাবে নামাজ পড়ি.

মানুষের জন্য দোয়া করি এটা ওটা করি অনেক শান্তিপূর্ণ জায়গা.

না। মসজিদের গায়ে দেখতে পাচ্ছি অনেক লোক খানে নামাজ পড়ার জন্য রেডি হয়ে আছে। এই মসজিদটা অনেক সুন দেখতে অনেক সুন্দর।

বালটি মগ জগ এরকমই ওই দোকানটা দেখতে পাচ্ছি আর অবশ্য দোকানটা অনেক দেখতে অনেক ভালো.

দেখো আমাদের এগুলো জায়গাতে আমরা এরকম এসমস্ত বা দোকান দেখতে পাই না।

এখানে আমি একটা হাতি দেখতে পাচ্ছি তার পিঠের ওপরে একটা আমি ত্রিপল দেখতে পাচ্ছি।

এখানে আমি একটা দোকান দেখতে পাচ্ছি।

আ্য খাওয়া-দাওয়ার জন্য হোটেল আমি সেরকমই দেখতে পাচ্ছি ফটোর মধ্যে যে একটা হোটেল আছে সামনের দিকটা লোক আছে.

তার সামনে দেখতে পাচ্ছি আমি অনেকগুলো ফ্ল্যাক বা কি বলে এগুলো ঝুলিয়ে আছে।

ছবিটা অনেক সুন্দর লাগছে বাট রাতের মধ্যে হয়েছে না একটু --

দেখতে অফিসটা অনেক সুন্দর লাগছে আমাদের.

তার সামনে একটা মানুষ মানুষের সামনে দেখতে পাচ্ছি আমি কয়েকটা ফল যে ফলগুলো বিক্রি করা হয় মানুষের বাজারের সামনে.

সামনে কয়েকটা সি_সি টি_ভি বা কয়েকটা যে কম্পিটার বলে সে তাকে চালিয়ে যাচ্চে।